খুব সুন্দর লাগছে উপরটা টিন দেওয়া রয়েছে এবং চারিপাশে টিন এবং গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। ভিতরে একটি আয়তক্ষেত্রের লাইট জ্বলছে এবং তার মধ্যেখানে একটা ঠাকুর রয়েছে দেখা যাচ্ছে ঠাকুরটার গলায় মালাও পরানো রয়েছে।

এখানে সামনে একটি বিল্ডিং রয়েছে বিল্ডিংটি হাওড়া জেলার অন্তর্গত একটি গ্রন্থাগার।

এটি শেয়ালদা থেকে নেমে যে আগরপারা আছে সেই আগরপারাতে অবস্থিত। বিল্ডিংটি খুব খুবই সুন্দর রয়েছে কারণ খুব সুন্দর কাচ রয়েছে এত সুন্দর লাগ--

এখানে একটি সুবিশাল টেবিল রয়েছে এবং টেবিলের সাতখানা প্লেট রয়েছে এবং দুটি প্লেটের মধ্যে খাবারও দেখতে পাচ্ছি। যাতে চামচ দেওয়া রয়েছে খাবারের সাথে।

এখানে সামনে একটি জিম সেন্টার রয়েছে। জিম সেন্টার - টির নাম হল প্ল্যানেট ফিস্টনেস জিম ।

এবং জিম এর তিনটি মেশিন দেখতে পাচ্ছি এখানে এবং এছাড়াও আরও মেশিন আশেপাশে রয়েছে তা বোঝাই যাচ্ছে। খুব সুন্দর জিম সেন্টার টা দেখতে খুব সুন্দর সাজানো গোছান আছে এবং তিনটি দৌড়ানোর মেশিন রয়েছে। সামনে একটি বড় জানালা রয়েছে যেখান দিয়ে--

উম এলাকাটা রাত্রির বোঝাই যাচ্ছে এবং দোকানটির মধ্যে একটি ছে --

এখানে খুব সুন্দর একটি রাস্তা রয়েছে যেটি দুটি ওয়ে রয়েছে রাস্তাটির। রাস্তাতে প্রচুর লোকজন থাকা কালীন--

এখানে সামনে একটি কলেজ রয়েছে কলেজ -এর গেট -এর উপরে লেখাই রয়েছে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাকি গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ জিওগ্র্যফি অর্থাৎ ভূগোলের।

এখানে সামনেই একটি বড় মাদ্রাসা অবস্থিত হলুদ রঙের বড় একটি বিল্ডিং । তিন চালা বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে।

দোকানটি দেখে বোঝাই যাচ্ছে এখন রাত হয়ে গেছে। তবে দোকানের মধ্যে খুব সুন্দর একটি আলো জ্বলছে যা আলো চারিদিকে আলোটি ছড়িয়ে পরেছে এ এবং খরিদ্দারদের।

গণনা করা চলছে তা বোঝাই যাচ্ছে একটি মেশিন রয়েছে এবং অনেকগুলি ইঞ্জেকশানের সিরিঞ্জ রয়েছে একটি খাতাও দেখা যাচ্ছে এবং এখানে যে গন্তা মানে পরিবেশনা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এখানে গণনা করা হচ্ছে ।